গাড়ির সামনে একটা গর ছিল।

পাশে একটা ব্রেঞ্চ খালি দেখতে পেলাম।

এখানে একটা ইস্কুল দেখতে পেয়েছি।

ট্রেয়ের মদ্যে অনেকগুলা কাগজ রয়েছে।

তার দাঁতের ছবি দেখতে পেয়েছি।

নীল রঙের ব্লেজার দেখতে পেয়েছি।

এখানে অনেকগুলা মানুষ বসে আছে।